যানবাহনটির একপাশে একটি মানুষ দাঁড়িয়ে আছে চারিদিকে সবুজ গাছ দ্বারা বেষ্টিত একটি রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে গা--

দোকানের সামনে সবুজ রঙের ছোট ছোট ঘাসের একটি মাদুর পাতা রয়েছে। দোকানটির ভেতরে দুটি মানুষ দাঁড়িয়ে কথা বলছে। দোকানটির মধ্যে বসবার কিছু জায়গা আ--

এখানে জলাশয় টি পার করার জন্য একটি সেতু রয়েছে। সেতুর ওপর দিয়ে প্রচুর মানুষ হেঁটে পার হচ্ছে। কেউ বা দু চাকা বিশিষ্ট বাহন নিয়ে পার হচ্ছে ।

বিশাল বড় রাস্তার মধ্যিখানে কিছু নারী ও পুরুষ সমবেত হয়েছে। তারা সমবেত হয়ে কিছু অনুষ্ঠান করছে।

এই জায়গাটিতে অনেক মানুষ একসাথে জমায়েত হয়েছে। অনেকের মাথায় নানা রঙে পাগড়ি পড়েছে। অনেকের হাতে বড় বড় লাঠি রয়েছে।